সেখাটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আটজন লোক এক্সারসাইজ করছে। একটা টিচার আছেন।

আর সামনে একটি গাছ দেখা যাচ্ছে।

আর এখানে কিছু খয়েরি খয়েরি কালার -এর কিছু লাগান--

আর একটি ব্যালকনি -তে চিমনি লাল কালার -এর একটি প্যান্ট আর একটি সাদা কালার -এর জামা শুকাতে দেখা যাচ্ছে ।

আর র মাছগুলি বাজারেও পাওয়া যায়।

আর নৌকাটির কালার নী- এটা একটু --

লাল ব্যানার দেখা যাচ্ছে।

আর বক্স -এর ভেতরে ব্যাকগ্রাউন্ড -এ ব্লু কা --

ওখানে দুটো ব্যানার আছে ।